রাস্তায় অনেকগুলো মানুষ চলাচল করতেসে।

গাছের নীচে অনেক শুকনো পাতা পড়ে আছে।

সামোনে একটি বাইক দাঁড় করানো রয়েছে।

বারান্দায় দুইজন মানুষ নামাজ পড়তেসে।

সামোনে একটি মানুষকে দেখা যাচ্ছে।

সামোনে একটি স্টেজ দেখতে পাচ্ছি।

ব্রিজটির পিছনে অনেকগুলো বাড়ি দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি গভারমেন্ট অফিস দেখতে পাচ্ছি।

সামোনে অনেকগুলো মানুষকে দেখতে পাচ্ছি।

বিল্ডিং এর নীচে একটি রুম খোলা দেখা যাচ্ছে।

টেবিলের সামোনে অনেকগুলি চেয়ার সাজানো রয়েছে।

অফিসটি সাদা রঙে রং করানো রয়েছে।

মসজিদের বারান্দাটে টিন দিয়ে ছাউনি দেওয়া রয়েছে।

দাওয়ালে একটি টি_বি টাঙানো রয়েছে।

সামোনে একটি টেবিল দেখা যাচ্ছে।

উপরে দেওয়ালে একটি এ_সি দেখতে পাচ্ছি।

বাইরে চারপাশের গাড়োয়াল দেওয়া আছে।

ছবিটিতে আমরা একটি রাস্তা দেখতে পাচ্ছি।

চেয়ারের উপরে অনেকগুলো ছেলেমেয়ে বসে আছে।

দেওয়ালে অনেকগুলি পোস্টার টাঙানো আছে।